এটা হচ্ছে-এ-এ মালদার সেলুন । আর সেলুন -এর নাম হচ্ছে ভীম হেয়ার কাটটিং স্টাইল । তাতে--

তিন চারটা বইক লাগানো আছে এবং লেবু লাগানো।

কাজ করছে তাতে একজন জুতো পরে --